লাল একটি শোরুম আছে যেখানে অনেক ধরনের সোনার গহনা পাওয়া যায় । তার সামনে একটি মানুষ দাঁড়িয়ে আছে ভেতরে অনেক লাইট ও জ্বলছে।